বোটের মধ্যে অনেকজন মানুষ রয়েসেন।

পিছন দিকে রয়েসে স্টেজটির কালো রঙ্গের কাপড়।

গাড়িটির নম্বরপ্লেটের মধ্যে দেখে মনে হচ্ছে একটি ওয়েস্টবেঙ্গলের গাড়ি।

গাড়িটির উপরেও ফুল দিয়ে সাজানো রয়েসে সাইডের দরজায়।

দোকানটির উপরে একটি পোস্টারের মইধ্যে লেখা রয়েসে শ্রীকৃষ্ণ জুয়েলারি ।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামোনে একটি বিল্ডিং রয়েসে দু'তলা বিশিষ্ট।

সামোনে একটি বিদ্যুতেরও খুঁটিও দেখা যাচ্ছে উপরের দিকে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

সাইডের দিকে অনেকগুলা বাইক বন্ধ রাখা রয়েছে।

একটি দোকানের সামোনে অনেকগুলা বস্তা রাখা রয়েসে।

রাস্তার মইদ্যে সাদা রঙের লাইন দেওয়া রয়েসে।

সামনে একটি গেট দেখা যাচ্ছে গেটটি লোহার তৈরি।

মইধ্যখানে রয়েসে গ্লাস নীচের দিকে লোহার জালি দেওয়া রয়েসে।

গরটির সামনে অনেকগুলা মানুষ রয়েসেন।

ব্যক্তিজনের নীচে দেওয়া রয়েসে একটি কার্পেট ।

সামোনে একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন উম মাইকের সামোনে হাতে কাগজ নিয়ে।

সামোনে একটি নীল জায়গার মধ্যে অনেকগুলা কলা গাছও রয়েছে।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে সাইডের দিকে অনেকগুলা ছোট ছোট কাটোনের মধ্যে বস্তু রাখা রয়েসে ফ্ল্যাটের মধ্যে।

একটি দরজাও দেখা যাচ্ছে গরটির মইধ্যে।

এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে একটি ট্রাক্টর রয়েছে পিছনে লাঙ্গল লাগানো।

বিল্ডিং -টির সামোনে অনেকগুলা দরজা আরো জানালা রয়েসে যেগুলা গ্লাস -এর তৈরি।

টেবিলের উপর অনেকগুলা ছোট ছোট বোতল রাখা রয়েসে।

মন্দিরটি বর্তমান বন্দ অবস্থায় রয়েসে।

মোড়ের দিকে একটি চেয়ারও রাখা রয়েসে।

এই সোবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামনে ছোট্ট একটি খাল রয়েসে।

রক কিসু জলও দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে বড় একটি রুম রয়েসে।